এখানে দেখা যাছে গোলাপি রঙের কালি নীল রঙের কালি সাদা রঙের কালি এবং অনেকগুলি স্ট্যাম্প এবং তার সঙ্গে নীল রঙের কিছু বাক্স।

এটি একটি রেস্টুরেন্ট এর চিত্র যেখানে টেবিল এর ওপরে দু প্লেট বিরিয়ানি এবং তার মধ্যে দুটি চামচ রাখা রয়েছে তার চার পাশে রয়েছে কতগুলি প্লে--

এটি একটি পার্ক এর অংশ যার চারপাশে কিছু গাছ রয়েছে । ল্যাম্প এর আলো দেখা যাচ্ছে । একটি ডাস্টবিন দেখা যাচ্ছে | সবুজ রঙের এবং তার সবুজ ঘাসের উপরে কিছু চেয়ার পাতা রয়েছে।

এখানে তিনটি মুরগি দেখা যাচ্ছে একটি কালো ত্রিপল দেখা যাচ্ছে একটি মানুষ এর জামা দেখা যাচ্ছে কিছু গাছ টবে পোঁতা দেখা যাচ্ছ--

ছে এবং কিছু গাছের ওপরে নীল রঙের নেট দিয়ে ঢাকা রয়েছে।

লেস কুরকুরে ম্যাগি বিস্কুট ঝোলানো রয়েছে । নিচে বাক্স করে অনেক রকমের ভাজা চকলেট সবকিছু সারিবদ্ধভাবে রাখা রয়েছ--

লেগ -এর ওয়ার্ক আউট করতে দেখা যাচ্ছে তার সামনে একটি আয়না রয়েছে তার ওয়েট - গুলোর একটির কালার সবুজ এবং একটি কালার হালকা পিঙ্ক ।

এটি একটি ফুলের দোকান। যেখানে ফুলগুলি সারিবদ্ধ ভাবে টাঙানো রয়েছে। ঠিক তার সামনে একটি বাস যাচ্ছে। ফুলের দোকানটিতে একটি মানুষ বসে মালা গাঁথছেন।

এটি একটি চার্চ এখানে একজন গোলাপি রঙের জামা পড়া ছেলে সামনে দাঁড়িয়ে রয়েছে --

একজন মন দিয়ে সে তার ছবি তুলছে রাস্তা দিয়ে রথটি যাচ্ছে এবং রথটির পাশে বহু গাছপালা দেখা যাচ্ছে এবং বিল্ডিং ও দেখা যা--

একদম সামনের দিকে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সবুজ ম্যাট পাতা রয়েছে। এবং ট্রেনার -টির পেছন দিয়ে দুটো দড়ি দেখা যাচ্ছে সামনে একটি ওয়েট রাখা রয়েছে যেটি সবুজ রঙের।

এখানে অনেকগুলি মিস্ত্রি একত্রে কাজ করছেন এটি লোহার সাজের উপর প্রত্যেককে দাঁড়িয়ে রয়েছেন এবং এখানে সিমেন্ট ঢালাইয়ের কাজ চলছে ।